একটা অটো তে পেট্রল ভরা হচ্ছে।

বাড়িটা অনেক আগের মনে হচ্ছে।

নিচের তলাটা এখনো পর্যন্ত রং করা হয়নি ঠিকভাবে প্রপারলি ভাবে। মডার্ন আর্কিটেকচার দিয়ে তৈরি বিল্ডিং টা।

বিল্ডিং আছে সামনে থেকে একটা নীল কালার -এর গাড়ি এবং একটা লাল কালার -এর গাড়ি ছে --

কোন এক রেল স্টেশন এর টিকিট কাউন্টার এর সামনের ছবি সামনে লেখা টিকিট ঘর কোন প্লাটফর্ম এর ছবি নেই একটা যাত্রী টিকিট কাটছে।

উম-ম স্টেশনের প্রথমেই একদম তোলা হয়েছে টিকিট ঘরের সামনে ।

দ্যা গ্র্যান্ড হোটেল -এর ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে ।

কোনো এক মেলার ছবি পরপর তি তিনটে --